এখানটাটায় আর সাইড এ সাইড এ অনেক গাছ আছে ডোমে পুরানা ।

এই ছবিটো একটা চার্চ -এর বটে যাই চার্চ -টো--

দেখা যায় অনেক বিবাক লাইট দিয়ে সাজাইনছে। চারু দিক থেকে--

আর এথা ঘুরবার জন্য লোক আসে।

অনেকে বিটিছেলা ছোটছেলে বিটিছেলা মোগডাছেলা আছে।

প্রস্তুতি করছে যেটা খুব সুন্দর এবং নির্তী --

এই ছবিটো এক দরণের বাঁ--

আর সাইড এ সাইড এ অনেক গাছ আছে ছোট মোট।

লোগ ধে কাজ করে যথা আছে সিবিটিকে রাখা রাহা।

আর সন্ধে বেলায় সময়ের বটে এই ছয়টা দেওয়ার সুজি--

ঢুকবার সময় খুব সুন্দর ই।

এই ছবিটো গভর্নমেন্ট অব-ব ওয়েস্ট বেঙ্গল --

জলে জলদা আছে আরে টাপুটা অনেক বড়োটা টাপু মতন আছে।

এই ছবিটা এটা উম মার্কেট -এর বঠে যে মার্কেট টিতে অনেক দোকান আছে দুতলা আছে এই ঘর টা --

খুব সুন্দর দেখাচ্ছে আ অন--

গাছ উগেছে যে খুব সুন্দর এই বান্ধ দেখ--